পাখি শিকারের বন্দুক কেনার জন্য জমিয়েছে তার অনেক আশা ছিল সামনের গ্রীষ্মের কোনো রববার তার কয়েকজন বন্ধুর সঙ্গে ভরত পাখির শিকার করতে যাবে তবুও সে উত্তর করলো ঠিক আছে। আমি তোমাকে চারশো ফাই দিয়ে দেবো তবে মনে রেখো Grown টা যেন ভালো হয় অনুষ্ঠানের দিন ঘনিয়ে এল মাদাম লয়সেলের Grown তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সে খুশি হল না। কেমন যেন অসন্তোষ আর বিষণ্ণ দেখালো তাকে তার স্বামী তাকে প্রশ্ন করলো একদিন সন্ধ্যা বেলায় কি ব্যাপার তোমাকে দিন দিন কেমন আত্মভোলার মতো দেখাচ্ছে মাদাম লয়সেল বলল। আমার কোন গয়না নাই একথাটা ভাবতে খুব খারাপ লাগছে ওখানে গিয়ে আমার নিজেকে দামহীন বলে মনে হবে তার থেকেও অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো। তুমি কিছু টাটকা ফুলের গয়না পড়তে পারো এবছরে ফুলের গয়না পড়া একটা fashion হয়ে দাঁড়িয়েছে মাত্র দশ ফা দিয়ে তুমি খুব ভালো দু তিনটে গোলাপ পেতে পারো। তবু তৃপ্ত হলোনা মন মাদাম লয়সেল অতৃপ্ত সুরে বলল ধনী মেয়েদের মধ্যে সমস্ত বেশভূষার মধ্যে এক দৈন দারিদ্রের ছাপ নিয়ে যাওয়ার মতো অপমানের আর কিছু হতে পারে না। তখন বলে উঠল তুমি কি বোকা তুমি তোমার বান্ধবী মাদাম ফরেস্টের কাছ থেকে কিছু গয়না ধার চাও না তুমি তাকে ভালোভাবেই চেনো মাদাম আনন্দে চিৎকার করে উঠল। এই কথাটা আমার মনেই হয়নি পরের দিন সে তার বান্ধবীর কাছে গিয়ে তার সমস্যার কথা বুঝিয়ে বলল মাদাম ফরেস্টিয়ার তখন তার সিন্ধুক থেকে একটা গয়নার বাক্স এনে। মাদাম লয়সেলের সামনে নামিয়ে রাখল বলল তোমার যা খুশি নাও মাদাম লয়সেল দেখল কতগুলো তাগা একটা মুক্তোর হার আর সোনা ও মনি দিয়ে তৈরি একটা । আয়নার সামনে দাড়িয়ে সে এইসব গয়নার একটা একটা করে পরে তাকে কেমন মানায় তা পরীক্ষা করে দেখলো তারপর ইতস্তত করতে লাগলো কিন্তু সেগুলো নিয়ে যাবার কোনো উৎসাহ পেলো না। সে প্রশ্ন করলো তোমার আর কিছু নেই হ্যাঁ আছে তুমি বেঁছে নাও তোমার পছন্দ মতন এই বলে আরও গয়না দেখালো মাদাম ফরেস্টিয়ার অবশেষে একটা কালো মখমলের বাক্স থেকে। একটা অতিসুন্দর হীরের হার বেঁছে নিলো মাদাম লয়সেল একটা উত্তাল কামনায় দুলে উঠল তার বুকটা কম্পিত হাতে হারটা তুলে নিয়ে গলায় পড়ে। আয়নাতে নিজের প্রতিফলনটার দিকে তাকিয়ে রইল উল্লসিত হয়ে তারপর ভয়ে ভয়ে সংস্কর্তার কণ্ঠে বলল তুমি এই হারটা আমায় ধার দেবে একবার আর আমি কিছুই চাই না হ্যাঁ নিশ্চয়ই দেবো। তাঁর বান্ধবীর গলাটা জড়িয়ে ধরে আবেগের সঙ্গে চুম্বন করলো তাকে তারপর হারটা নিয়ে চলে গেল অনুষ্ঠানের দিন রাত্রিবেলায় মনবাচ্ছা পূর্ণ হল মাদাম লয়সেলের সেই সুন্দর গ্রাউন আর হীরের হারটা পড়ে। নেমন্ত্রন বাড়িতে যেতেই সবার তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাতে লাগলো সেই অনুষ্ঠানের মধ্যে সেই ছিল সবচেয়ে সুন্দরী মহিলা আনন্দের উচ্ছসে মাথাটা তার ঘনঘন দুলছিল। অনেকেই তার দিকে উচ্ছুক হয়ে তাকাচ্ছিল অনেকেই তার নাম জানতে ও তার সঙ্গে পরিচিত করতে চাইছিল তার স্বামীর সহকর্মীরা তার সঙ্গে নাচতে চাইছিল এমনকি। সব মন্ত্রীর দৃষ্টিও সে আকর্ষণ করলো তার রূপের গর্বে গর্বিত হয়েও লাবন্নের গৌরবে গৌরবান্বিত হয়ে নাচ শুরু করে দিল মাদাম লয়সেল আসলে সে যেন নাচ্ছিলোনা যে প্রশংসা। যে শ্রদ্ধা সে সকলের কাছ থেকে লাভ করেছে যে কামনা সে পাঁচজন মানুষের মনে জাগিয়েছে নারীর জীবনে যে পরিপূর্ণ সাফল্য সে লাভ করেছে সে সব কিছুর সমন্বয় গড়ে ওঠা। এক সুখকর স্বপ্নের দুরন্ত দুরবার উত্তেজনায় তার গোটা দেহটা যেন দুলছিল আপনা থেকেই প্রায় রাত চারটা নাগাদ সে নাচ শেষ করলো মাঝ রাত থেকেই তার স্বামী ঘুমে ঢুলছিল।

মাদাম লয়সেল লজ্জায় সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নামতে।

বল hello

এইতো বলছি শুনতে পাসনি না আমি তো কানে কালা এই ফোনটাই unknown number থেকে কার সাথে কথা বলল call record হয়

বলে এই number phone আসে না phone আসে না company থেকে phone এসেছে, আমি phone তুলিনি এই নাও তুমি শুধু খালি বল phone আসে না phone আসে না ধরো কে ফোন করেছে কথা বলো

number আমি অত দেখিনি phone দিয়ে দিয়েছি আমাদের ঐদিকে সব কিসে খেলছে কত ছেলে রে কারা রে

আমি

এই তুই এই দিক না দিয়ে ওই দিক দিয়ে জাগছিস এই খইনি কিনে পরে দোকানে গেলাম ওই জন্য ওইটা দিয়ে আসছি যে কোন সবগুলো ফোন করেছে তকে জেতেই হবে

এ hello

hello

আমি চুপ করে যাই আমি কথা বলি বেশি, তোর কথা শুনতে পাচ্ছি। আমি ভাবলাম ফট করে তুই চুপ করে গেল কেন আমি আবার পনের সেকেন্ড বাঁড়াextra করতে হবে আমি phone থেকে speaker দিতে তবে শুনতে পেলাম কি বিরক্ত লাগল না চোদ্দোবার গাল দিচ্ছিস কেন hello

গাল দিই না এতক্ষণ কি করতেছিলে

কখন চাইলি তুই হে ভগবান আমার মাথায় কেন বাজ পড়ে না কি জানে উফ বাপরে বাপ কি কথাবার্তা এসব স্বাভাবিক এমনি যদি মিত্থুক ভেবে ফোন তুলে করে ফোন বাড়ি গেছি না last ফোন টা করে আমি যখন বাড়ি গেছি বাড়ি যাওয়ার সময় ও এসে বলছে কালকে ভালই হয়েছে। আবার কার কাছ থেকে number চেয়েছিস কার ওখানে ঘরেতে নাকি বলেছে ওই মেয়েটার number টা দে তো ও ওকে কি বলল

ওকে কে বললো জানিনি আমি তুই যদি আমার মামাকেও বলিস তাহলে তুই সবার সামনে তার ওর বলিস ও নাকি শুনতে পেয়েছে কত জোরে গান চলছিল ও নাকি শুনতে পেয়েছে আদেও ওর সাথে আমার কোন কথা হয়নি। আমি মদ খেলে একটুখানি জ্ঞান আছে মাথায় ছিল আমি খালি একটা কথাই বলেছি ওকে, হ্যাঁ রে আমরা মদ খেয়ে আসতেই আর শেষ গান হয়ে গেল আর একটা গান করেই বলে নে ওর সময় শেষ হয়ে গেল আর এই কোথায় হরেকে বলেছি number চেয়েছিল সিদ্ধার্থ সিদ্ধার্থকে এখন দাদা বলেছিল। জাওআ হয়ে ছিল নাকি ধুর কুড়ি একুশ বাইশ বছর বয়স হবে গেলে ভালো হতো

রাত্রিবেলা বারোটার পর ভাবলাম ফোন করবো যাব

সবদিক দিয়ে তালা দেয়া ছিল বাইরের তালাটা খোলা থাকলে তাও যাওয়া যেত এবারে এমন ও বলছে যে এমন তোকে তো চেনা হয়নি অ্যানো তেন কথা এসব ও বলেই যাচ্ছে বলেই যাচ্ছে অনেকক্ষণ ধরে তাই এবারে ও বলছে ঘড়িটা খুলতে পারছি নি হাত থেকে। হাতে ঘড়ি পড়ে গিয়েছিল ঘড়িটা খুলতে পারছি নি আমি বললাম কেন মেয়ে হয়েছিস ঘড়িটা খুলতে পারছিস না হাত থেকে ।

কি একটা কি আমাকে নোংরা একটা কি আমাকে বললো ঠিক আছে তখন আমি একটা কথাই বলেছি

হ্যাঁ কারোর সাথে শুয়ে এলুম নাকি তুই দেখেছিস আমাকে? তোর কাছে প্রমাণ আছে কিছু হ্যাঁ তখন বলছে তাহলে অন্য কথা এসব কথা বলবি না আমার কাছে। বলতে দিয়ে আমার মা পুজো করছিল ঘরেতে পুজো করতে করতে মাথা নিচু করে আমার মা ফাককে বেরিয়ে গেল ও চুপ করে মাথা গুঁজে বসে পড়ল। আমি স্নান করে এসেছি দেখছি না খেতে বসে গেছে ঘরে। আমি নিজেই ভাবছি আমি নাম্বার চাইলাম কখন তুই কি করেছিস তুই জানিস ও জানে

সেও তো আমিও ভাবছি

ওর জন্যেই তো তিনটের সময় ঘুমোতে গেল ঘুমিয়ে তারপর দেখছি আমি চারটে বিয়াল্লিশ এ এধার তারপর উঠলাম আমার ফোনে ওর বাপ আবার ফোন করল বলল কি কটা বাজে আজ পড়াতে আসবি নি তারপর বলছি যা, এত বেলা হয়ে গেল তারপর আমি তাড়াতাড়ি করে উঠি মুখ হাত পা ধুয়ে পড়াতে চলে গেলাম। তোর পরীক্ষার সময় ছুটি দেয়নি ওতো ডেটটা বাজনা বাড়ি চলে আসছে তো বাড়ি যাবার আগে বাড়ি চলে এসেছে আজকে ঠিক আছে পরীক্ষার মাঝখানেও পড়াতো

পরীক্ষার মাঝখানেও ও পড়াতো

আমি কাল ওকে রাত থেকে বলে দিয়েছি, হ্যাঁ রে, তুই কি করেছিলিস এইগুলো না করে তুই কি করে ছিলিস হম মা ডাকছে।

মা ডাকছে।

গিয়ে সুর সুর করে কোন কথা না বলে ফোনটা নিয়ে চলে এসেছি

এখন আমি কি করবো

কি বলছো মা হঠাৎ

আলাও হয়ে গেছি আমার time মত আমি চলে যাব বললাম hello হম বল কি ধরনের জিনিস বল বোধ হয় নুন চোর হবে

নুন চোর টা কি চোর

হম বলবি তো এ বাবা নুন চোর নুন চোর টা কি চোর

না না ও খেলতে খেলতে ওর খেলতে খেলতে কি করছিল বলতে বলতে আমি নুন চোর বলতে বলতে

ওটাকে কি বলে

ফুটবল খেলতাম মাঠে

হম হচ্ছে তনুর সাথে কি খেলতিস

আতা পাতা সাত পাতা তনু আমাকে ডেকে ডেকে খেলা তো

আমি খেলতাম নাড়ু খেলতো তারপরে মৌ খেলতো কেয়া খেলতো সুজন এর বোন হ্যাঁ সে বিয়ে করেছে তখন আর কি হম এখান থেকে সব বউয়েরা গেছে গিয়ে বলছে কিরে বিয়ে করেছিস আমাদের কাছে খবর আছে

আমি জানি তখন আমার সন্দেহ হলো আমি বললাম হ্যাঁরে তুই যে দুদিন রাতে গিয়েছিলি একদিন দেখছি রাত্রে খেয়েদেয়ে ওর বাড়িতে মুখ ধুচ্ছে আর একদিন দেখছি মানে ও খেয়েছে গিয়ে মুখ ধুয়ে দিচ্ছে। ওরে শালা তখন তোমার সাথে ফোনে কথা বলছিলাম যখনই আমি ওর সাথে মানে বলেছি আমি হ্যাঁ আজকে তুই ফোন রাখার পর শুনলাম।

তোমার মা

তোমার মাকে পিকুর মা বলেছে।

পিকুর মায়ের সাথে কি করে না ওই পিকুর মাই বলেছে সে তাহলে দাঁড়িয়ে ছিল তখনই বলেছে সে তোমার মা যদি পিকুর মাকে বলে সে যে বিয়ে করেছে তোমার মায়ের তখন কেমন একটা হয়ে উঠবে হ্যাঁ গো ওইটুকুনি মেয়ে বিয়ে করেছে প্রথম যখন বলল আমি ভাবলাম হয়তো নীলের কথা বলছে তারপর আমি ভালো করে জিজ্ঞাসা করছি যে কোন মেয়েটা বলতে বলল যে এই মেয়েটা এই তো কদিন আগে যার বিয়ে হল তার বোন। তার পরেরটা

এইদিকে অন্বেষা অনেক কথা বলছিল উপর থেকে খবর পাচ্ছিল নাকি কে জানে

ওরা দুজনে নাকি কবে দীঘা থেকে ঘুরে এসেছে। দুজনে দীঘায় গিয়েছিল ওর মা নাকি সব জানে হ্যাঁ চলে আসা যায় সে যেতে লাগবে আড়াই

তার মানে, তার মানে ওরা ওদের মামার বাড়িতে ছিল কালকে নাকি আবার সায়ন এসেছিল জামাইষষ্ঠীর মতন নাকি হয়েছে হ্যাঁ ওরা মেনে নিয়েছে সব শুনলাম। ওর বাড়িতে তো আগে থেকেই সব জানতো। মেনে নিয়েছে সব শুনলাম। হ্যাঁ সন্ধ্যা বেলায় ওকে নাকি কোথায় পাঠিয়েছে কোথায় শুধু জানি সন্ধ্যা বেলায় ও কোথাও গেছে ওর বাড়িতেও যেতে পারে ওর মামার বাড়িতেও যেতে পারে

হ্যাঁ যখন বলবে তখন তোমার মাকে একটা কথাই তুমি বলবে মা আমার কাছে এসব কথা বলে কোন লাভ নেই আমি নুন চোর ঠিক আছে যদি তোমাকে কিছু বলে যে মানে সবাই বিয়ে করলেও আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। মা বলেছে আমি কন্যাশ্রীর টাকাটা পাবো না

তার আগে হয়তো আমি বিয়ে টিয়ে করে নেব তার আগে হয়তো আমি বিয়ে টিয়ে করে নেব বলেছে আমি যদি কন্যাশ্রী টাকাটা পাই তো কন্যাশ্রী টাকাটা তো নেবই সঙ্গে আমাকে আরো কুড়ি হাজার টাকা দিতে হবে কি জানি মা বলেছে পাবনা ওই জন্য আমি বলেছি আমি তো জানি আমি টাকাটা পাবো। তাহলে আমি যখন টাকাটা পাব তার সঙ্গে তুমি আমাকে আরো কুড়ি হাজার টাকা দেবে কন্যাশ্রী টাকাটা নয় তুমি আমাকে আরো extra কুড়ি হাজার টাকা দেবে।